একটি মঞ্চ দেখতে পাচ্ছি। মঞ্চের মধ্যে অনেক গুলো লাইট জ্বলছে এবংমঞ্চের মধ্যে অনেক গুলো মেয়ে সেজে দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি। দোকানের সামনে দুজন সাদা শার্ট ও গেঞ্জি পরা ছেলে দাঁড়িয়ে রয়েছে দোকানের সামনে একটি নীল রঙের পোস্টার দেখতে পাচ্ছি দোকানের সামনে গাছ লাগানো রয়েছে।